অনেকটা জায়গা জুড়ে সেখানে ফাঁকা জমি রয়েছে ।

তলায় অনেকগুলি গেট রয়েছে যে গেট এর সামনে কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে রয়ে ।

অনেকগুলি সেখানে রুম রয়েছে ।

লাল এবং সাদা পর্দা দিয়ে সেটাকে কভার করা হয়েছে এবং ভেতরে অনেকগুলি বেলুন সেখানে লাগানো হয়েছে ।

ছবিতে দেখানো হয়েছে একটি পাম্প কে যে পেট্রল পাম্প এর চারিপাশে ।

তারা সবাই লাইফ জ্যাকেট পরে রয়েছে এবং তারা যে নদীতে যাচ্ছে তার আশাপাশি অনেক জায়গাটা ।

এবং এ বিল্ডিং টির তলায় অনেকগুলি বাইক এবং স্ক্যুটি সেখানে দাঁড় করানো রয়েছে ।